এই ছবিটি হলো একটি ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের।

পিছনে কিছু ইস্টুডেন্ট বসে আছে.

স্টেডিয়ামটার পিছনে একটা বড় পাহাড় রয়েছে.

একটা রাকের মধ্যে দেখতে পাচ্ছি একটা চাদর আছে এবং একটা ওয়ালেট আছে।

এখানে রেস্টুরেন্টের ভিতরে দুজন লোক বসে আছে সামনে একটি জলের বোতল রয়েছে।

একটা ব্ল্যাক কালারের ডাম্বল মতো রয়েছে .

দোকানের উপরের রেকে এবং মাঝখানের রেকে কিছু জলের বোতল ও এসপ্রাইটের বোতল দেখা যাচ্ছে.

পোস্টারে লেখা আছে হোমিওপ্যাথি ডিসপেন্সারি .

এ রোডে তিনটা অটো দাঁড়িয়ে আছে।

এই ছবিতে দেখা যাচ্ছে এটি একটি নার্সারি পয়েন্ট .

এই নার্সারি পয়েন্টের ছাইড দিয়ে কিছু সুপারি গাছ আছে.

এই ছবিতে দেখা যাচ্ছে বিশাল বড় একটি মাঠ.

এখানে দেখা যাচ্ছে একটি লোক দরজার ফ্রেম লাগাচ্ছে।

ইস্কুলটিতে একটি সুন্দর গেট আছে গেটটার দুপাশে অনেকগুলো গাস লাগানো আসে.

এই ছবিটিতে একটি লাল কালারের গাড়ি দেখা যাচ্ছে।

এটি একটি গাড়ি মেকানিকের গ্যারেস .

এখানে দুজন লোক গাড়িতে কাজ করছে।

এই ছবিতে দেখা যাচ্ছে ইস্টুডেন্ট দ্বারা পরিচালিত একটি স্টল .

এটা একটা শপিংমলের মতো দেখা যাচ্ছে.

ছাইডে একটা বাচ্চা ছেলে হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছে।

পাহাড়ের নীচে সবুজ একটা সুন্দর ক্ষেত আছে।

ক্ষেতের পাশে একটা জলভর্তি ডোবা আছে ডোবার পাশে রাস্তা দিয়ে দুজন লোক হেঁটে হেঁটে যাচ্ছে.

এই বোর্ডটির সামনে দুজন লোক আছে একজন লোক ঠেলা নিয়ে হেঁটে যাচ্ছে.

বাগানটির পিছনে একটা সবুজ এবং সাদা কালারের ঘর আছে।

একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে এবং একজন ভদ্রলোক ফোনে কথা বলছে.

এখানে যেকোনো সময় যেকোনো জায়গায় মাছ ডেলিভারি করা হয়.

ঘরটিতে অনেকগুলো চেয়ার রয়েছে ও একটি সিলিং ফ্যানও রয়েছে.

একজন ভদ্রলোক সেখান থেকে জল ভরে নিচ্ছে.

এখানে দেখতে পাচ্ছি একজন লোক বিছানায় শুয়ে রয়েছে।

এখানে রুম টিতে ওয়াল এ দু'রকম কালার করা আছে।

এই দোকানের সামোনে দিয়ে একটি টোটো যাচ্ছে।

মেশিনটির ওপারে অনেকগুলো খড় রাখা রয়েছে।

গেটের সামনে একটা দরজা আছে সবুজ কালারের এবং দরজাটি খোলা রয়েছে.

ঘরটির সাইডে একটি সাদা কালারের বিল্ডিং আছে.

এই ঘরটির উপরে একটি ব্যানারে লেখা রয়েছে ধর হোটেল .

এই ছবিতে দেখা যাচ্ছে এটি একটি ছেলুন ঘর .

এখানে দুজন কাস্টমার চেয়ারে বসে আছে.

তাদেরকে দুজন লোক সার্ভিস দিচ্ছে.

এই ঘরটিতে একটি এ.সি. মেশিন এবং অনেকগুলো লাইট দেখা যাচ্ছে ।

এই মাঠটির এক ছাইডে একটি ঢালাই করা রাস্তা রয়েছে .

মাঠটির ছাইডে অনেকগুলো ঘরবাড়িও দেখা যাচ্ছে।

কিছু কিছু জায়গায় কিছু গাসপালাও রয়েছে।

এই ছবিতে দেখতে পাচ্ছি এটি একটি হল রুম এই হল রুমটির একটি ওয়াল লাল এবং সাদা কালার করা আছে.

তাদের হাতে পেপার পেন্সিল ইত্যাদি রয়েছে.